ওই তুমি egg sandwich ও করে দিতে পারো chicken sandwich ও করে দিতে পারো বাচ্চারা তো এগুলো দেখে এগুলো বেশি ভালোবাসে হ্যা আচ্ছা বাবা খুব ভালোবাসে ও ঐগুলো খেতে ইচ্ছে করে ওর আমি আমি তো বানাতেও পারিনা just কি বলবো বোলো তোমার কাছ থেকে একটু recipe তা

boneless chicken নিলে নিয়ে mixie তে করেদিলে ঠিক আছে এইবার paste করে just অল্প আদা রসুন এর paste দিয়ে একটু মসলা দিয়ে একটু গরমে মসলা ওর মধ্যে দিতে পারো এবং সেটাকে তুমি অল্প তেল দিয়ে বা তুমি তুমি butter ও use করতে পারো হ্যা ওটা দেখবে তুমি হালকা

তারপর তুমি কি করবে ওই bread এর উপর ওই মাংস তুমি রান্না করলে ওটা দিয়ে দিলে sandwich এ যেভাবে সবজি দেয়া থাকে আরেকটা bread তার উপর দিয়ে আরেকটা bread হ্যা আরেকটা bread তার উপর এ তুমি চাটনি লাগিয়ে দিলে তারপরে তুমি মাংস টা দিয়ে দেয়ার পর এইবার ধরো cheese যেটা তুমি দিতে চাইছো উপর থেকে cheese তাকে তুমি bread করে দিলে ভালো করে এইবার cheese তা নাও sandwich pizza এইগুলো তো ভালো লাগে না তুমি জানো হ্যা bread উপর এ দিয়ে দিবে তুমি আরেকটা জিনিস use করতে পারো mayonese যদি বাড়িতে থাকে তাহলে চাটনি তা দেয়ার পর উপর থেকে mayonese দিতে পারো যদি না থাকে তাহলে এইগুলো দিয়েই করতে পারো বুঝলে তো তারপরে দুটো bread একসাথে করে নিয়ে একটু চেপে

দুটো side ওকে একটু সেকে দিয়ো এত সুন্দর লাগে তোমাকে কি বলবো তুমি একদিন করে দিতে পারো বুঝলে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

আমি মেয়েকে করে খাওয়াবো নাকি আমি নিজে খাবো আমার

আজকে একটা কাজ করো আজকে তোমার office থেকে কাজকর্ম হয় গেলে বাড়ি ফিরে তুমি একটা experiment করো বাড়িতে

এত সুন্দর একটা recipe যাই হোক এটা করে খাওয়াবো ঠিক আছে তুমি তো phone থেকে একবার আমাকে দেখালে কত রকম recipe আর অবশ্যই তুমি আমাদের বাড়িতে একদিন এসো আমি আরো বিভিন্ন রকমের recipe কি বলবো তোমায় তোমায় আমি তোমায় আমার recipe র কিছু photo পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি তো phone থেকে একবার আমাকে দেখালে কত রকম recipe মানে কি বলবো বড়ো বড়ো Chicken এর piece দেখেছো গোটা গোটা Chicken দেখছো তো

তো আমি যেদিন যাবো সেদিন হুম বলো কি বলছো

হ্যা বলছি যে মানে chicken tandoori থেকে শুরু করে হ্যা সব কিছু রান্না করে খাই জানো biryani a to z এরকম হলো বাড়িতে ধরো chicken chicken biriyani খেতে ইচ্ছে করছে chicken নেই বাড়িতে egg biriyani করে খাই বাড়িতে

হ্যা আর সব থেকে বড়ো কথা তোমাকে একটা খবর বলি শোনো আজকে না আমার husband এর জন্মদিন জানো আজকে তোমার husband এর জন্মদিন

কি তুমি আগে বলোনি তো এই occasion এ তো আসতে পারতাম তুমি বোঝার চেষ্টা করো office কাচারী তে থাকি দুজনেই working এইবার একটা বাড়িতে কিছু না করলে লোকজন কে বলা যায় তুমি বোলো না

না মানে বললাম আর কি না আমি তো জানি তোমাদের ব্যাপার তা কি যার জন্মদিন সেই বাড়িতে নেই হ্যা ওর আসতে আসতে হ্যা সেটাই ওর জন্য আজকে কিছু জিনিস রান্না করে রেখেছি বুঝলে হ্যা আজকে একটু মাছের ঝোল করে দিয়েছি ওকে special মাছ খেতে খুব ভালোবাসে হা তুমিও তো গল্প করছিলে যে দাদাও নাকি এইসব ভালোবাসে ভালোবাসে ভালোবাসা ওই তো নতুন নতুন recipe শেখা আমি অতটা পারিনা যতটা পারি করে দিই

পুজোর সময় বিভিন্ন বাঙালি রকমের নিরামিষ recipe তৈরী হয় তুমি

খুব একটা ওই মানে উৎসবের যে নিরামিষ একদম পালন করা হয় আমার সেইসব এর কোনো idea নেই তুমি আমাকে একটু তোমাদের পিঠের পার্বণ সম্পর্কে কিছু বোলো না গো তোমাদের গ্রামের side এ কি কি ritual থাকে মানুষ কি কি পালন করে পূজাপার্বন তো আমাদের দেশে মানে যখন চাষ বাস মানে যখন নতুন ধান উঠে উঠে তারপর কি হচ্ছে নতুন ওই নতুন ধান তা সিদ্ধ শুকনো করবে না কিছু না আর সেই ধানটা চাল বার করবে করে ওটা ওই চালটা দিয়ে ভাত রান্না হবে ওই চাল তাই নবান্ন ভাত সেটাই সিদ্ধ সাধ কি বলে বলে না ধান আগে জলে ফেলতে হয় সিদ্ধ করতে হয় হ্যা হ্যা হ্যা আচ্ছা তো ওটাকে ঐজন্য এই নবান্ন বলে তাই তো হ্যা নতুন চালের ভাত বলে রান্না করে সেটা তোমার ভাত বলতে শুধু ভাত নয় সেটা পায়েস এর মতন করে ওটাই নবান্ন

কত তো তোমার ঐসময় পিঠেপুলির উৎসব এই সেই মানে কি বলবো আমার মা পুজো করে অতটা পারেনা কিন্তু মামার বাড়িতে গেলে আমার মা কত পিঠে করে খাওয়ায় যেমন ধরো তোমার গো কি বলে হ্যাকি বলে কি বলে ঐই আ আ

গোকুল পিঠে আছে পাটিসাপ্টা আছে তারপরে তোমার দুধপুলি আছে তারপরে দুধপুলি আছে দুধপুলিটা তোমার ছোট ছোট করে নারকেল পিঠা যেটা বানায় বানানোর পরে দুধ দিয়ে তারপরে ওই পিঠে তা সিদ্ধ করে নিতে হবে তারপরে আবার ঐটা দুধে দিতে হবে দিয়ে একদম ওই মাখু মাখু

কত রকমের হয় শুধুযে মালপোয়া তোমার কলা দিয়ে মাখিয়ে তারসাথে তোমার তুমি যদি কিসমিস দাও কাজু কাজু বাদাম দাও তারপরে পিস্তা বাদাম দাও এগুলো কাজু বাদাম দাও তারপরে পিস্তা বাদাম দাও এগুলো দিয়ে না taste তা আরো খুব সুন্দর এই বছর পিঠে পার্বনের সময় আমাদের যেটা পৌষ পার্বন বলে যেটা বাঙালিদের বাংলায় যেটা বলে তোমাদের তোমাদের বাড়ি যাচ্ছি sure পুরো family নিয়ে বুঝলে পুরো পরিবার নিয়ে কোমর বেঁধে তোমাদের বাড়িতে চলে যাবো

ঠিক আছে কেন না নবান্ন তো একটা date মানে ঠিক করতে হয় তোমাকে সেই সময় বলবো হা এই যে আমাদের নবান্ন উৎসব হবে তোমাকে আসতে হবে হ্যা হ্যা হ্যা হ্যা আর বলছি কি শোনো না তাহলে এমনি বাড়ির সবাই বড়োরা ভালো আছে তো হ্যা সবাই ভালো আছে গো বাড়িতে আমি তো এখন এইখানে থাকি তো দেশের খবর নিয়েছিলাম সবাই ভালো আছে আচ্ছা আচ্ছা husband এর তো মাঝে মাঝে শরীর তা খারাপ হয় ছিল তোমার সব ভালো তো

হ্যা এমনি সব ভালো আছি দাদাকে একটু সাবধানে রেখো আর আর দাদাকে একটা কাজ করো normal যেগুলো আছে সাধারণ খাবার সেগুলো দিয়ো বুঝলে আমি তোমাকে পরে আরো chinese recipe বলে দিবো আমি অনেক রকমের রান্না জানি বুঝেছো তো

সত্যি কথা জানো তো সেরকম ভাবে বানিয়ে খাই চলো taste ও করি কেমন লাগে হ্যা তুমি এসো তোমাকে সামনে সামনি আরো অনেক recipe বলবো ঠিক আছে চলো ঠিক আছে আজকের মতন তাহলে রাখি phone

হ্যা হ্যা phone করবো ভালো থাকবে

Hello কেমন আছিস বল এইত্তো চলে যাচ্ছে কেমন আছিস

আমি ভালো আছি তোর মন মেজাজ খারাপ নাকি রে

আর বলিস না একটু depressed হয়ে আছি আর কি বাড়িতে একটু problem হয়ে গেছে আর কি

আরে আসলে কি হয়েছে বলতো বাড়িতে বাবার কিছুদিন আগে Accident হয়েছে এবারে পাপা কাজে যাচ্ছে না ঠিক আছে এবারে মায়েরও একটু শরীরটা খারাপ মায়ের একটু Anxiety problem আছে তো শ্বাসকষ্ট প্রচুর হয় তারপর একটু High pressure আছে আমার মায়ের তো মায়ের খুব একটা শরীর ভালো নেই এবারে পাপার কিছুদিন আগে Accident হয়েছে ওই picnic থেকে আসছিলো তো গাড়িতে তিনজন ছিল আমার বাবা middle এ ছিল তো একটা কাঠের গাড়ির সাথে লেগে আমার বাবার accident হয়েছে খুব বাজে অবস্থা মাথা থেকে পা অবধি পুরো অবশ হয়ে যায় তো ওনাকে Hospital এ ভর্তি করতে হয় কিছু মাসের ব্যাপার ছিল তো পাপা এখন বাড়িতে আছে পাপার হাত ফাত কাজ করে না Nerve এর problem চলে এসছে

আর পড়াতে পারবে না তো এই নিয়ে একটু Depressed ছিলাম আমার নিজেরও তো শরীর খুব একটা ভালো নয়

হ্যা হঠাৎ করে মানে সত্যিই কিরকম না মানে সেদিনও তুই কত খুশি ছিলি আমি দেখছিলাম তুই বেশি চিন্তা করিস না জানিস তো Uncle কে এমনি Pain killer Tain killer সব দিয়েছে তো মানে আর ডাক্তার ঠিকঠাকভাবে হয়েছে তো ভালো একটা দেখিয়েছিস তো হ্যা Doctor ভালোই দেখানো হয়েছে আ পাপা সুস্থ হয়ে যাবে কিন্তু Time লাগবে পাপার এখন যা Condition বাবার এখন যা Condition খুব খারাপ রে মানে এখন কিছুটা মানে কিছু দিন কিছু মাস Time লাগতে পারে ঠিক হবার জন্য আর Nerve এর Problem তো সহজে মানে এলে যেতে চায় না ওই জিনিসটা থেকেই যায় এইটা আমিও জানি রে আমার নিজেরও Nerve এর Problem আছে তো আমার Family তেও সবার বেশিরভাগেই প্রায় সবারই Nerve এর Problem আছে আমার নিজের Migraine মায়ের Migraine Plus মায়ের Angxiety Problem আছে আর High pressure আছে মায়ের High sugar এই Recent আবার আমার Family তে শরীর খারাপ লেগেই আছে জানিস তো After covid আমাদেরও Family র অবস্থা খুব একটা ভালো না মানে আমি জানি না কেন ইদানিং মানুষের Health এর অবনতি কেন ঘটছে আমি সত্যিই জানি না After Covid আমি দেখলাম আমার বাবা প্রথমে Covid এ আক্রান্ত হলো তারপর সেখান থেকে কিছুদিন আ সময় না যেতে যেতে আমাদের সবার ডেঙ্গু হলো শুধুমাত্র আমার দাদার বাদ দিয়ে

বলতে পারিস অতটুকুই দ্যাখে Othrwise মানে কিছুই না ভাই খুব শরীরের অবস্থা খারাপ আমার নিজেরও ঠান্ডা গরম ঠান্ডা গরমে দেখনা এমনিই Heat wave আসছে তার উপর থেকে আবার আ তোর আমার এরকম বৃষ্টি হচ্ছে একবার ঠান্ডা একবার গরম এরকম Weather এ আমার নিজেরও সর্দি কাশি লেগেই আছে আর বলিস না এই ডেঙ্গুর জন্য আমি কত যে কষ্ট পেয়েছি মানে আর কোনো Idea নেই মানে আমি HS টা Just দিচ্ছিলাম সেই সময় ডেঙ্গু হয়েছে দুটো Exam বাকি ছিল মানে আমি Board exam বলে আমি কোনোভাবেই করতে চাইনি আমি ডেঙ্গু নিয়েই দুটো Exam দিয়েছি এবং কষ্ট করে এসে Viva practical সব তো আগেই ছিল সেগুলোও কষ্ট করে দিয়ে Project করে শেষ দিন আর Just পারছিলাম না রে Give up করে দিচ্ছিলাম মানে এরকম একটা অবস্থা

তোর চাপ তারপরে বল আরে এমনিই কি বলতো কি বলতো মানে আমাদের এই Covid situation টা খুব খারাপ গেছে পাপার ওই Time এই মানে Accident টা হয়েছে টাকা পয়সারও ব্যাপার গেছে অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে এবার Covid এর Time এ আম Covid আমাদেরও হয়েছিল অনেকটা উ প্রচুর পরিমানে কষ্ট হয়েছে আর বলিস না মানে Situation টা খুব খারাপ ছিল আর এই কিছুদিন আগে শুনলাম তোর পাপার নাকি Stone হয়েছিল পেটে শুনলাম পাপা এখন ঠিক আছে বাড়িতে

হ্যা রে এখন মোটামুটি ঠিকই আছে রে আর মা

এমনিই তো আমার মাথা যন্ত্রণার Problem টা এসছে তারপরে এই চিন্তা এতো করি না

শ্বাসকষ্টের Problem মানে বলতে পারি না রে প্রচুর কষ্ট হয় বাড়ি থেকে তোকে বললাম না এরম চাপ দিচ্ছে বাবার এরকম অবস্থা মাও পারছে না মায়েরও নিজেরও শরীর খুব খারাপ তো তা বলে আর যাই হয়ে যাক জানিস তো বিয়ে ফিয়ে করিস না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে. আগে নিজের পায়ে একটু Stable হ নিজে Physically আগে Fit হ Family দেখ. ওদের তো পড়াশোনাও চলছে

ঠিকঠাক করে খাওয়ার দাওয়ার খাচ্ছিস না

আর বলিস না এরকম Depressed থাকলে এরকম শরীরের মধ্যে যদি এরকম প্রভাব থাকে তো আর খাওয়া দাওয়া কি করে ঠিক থাকে হবে বলতো তোর খবর বল তুই কেমন আছিস এখন এই Time এ Covid থেকে উঠে ডেঙ্গু থেকে উঠে

খা ভালো মন্দ খাবার দাবার খা কিছু কিছু জিনিস একটু Maintain কর মানে যেমন খাওয়ার দাওয়ারের Time তারপর তোর একটুখানি Diet chart Maintain কর পারলে একটা আ Dietician দেখা দেখিয়ে নিজের Health এর ব্যাপারে জিগেস কর কি কি খাওয়া উচিৎ মানে আমি Specially তোকে যেটা Suggest করবো সেটা হচ্ছে যে তুই একটু না ডিম কলা খাওয়ার চেষ্টা কর হ্যা ওগুলো Protein না Health এর জন্য ভালো High protein খাবার চেষ্টা কর Actually মানে দুটো করে ডিম খা পারলে একটুখানি আ মানে বেশি করে জল খা Atleast আমি যখন ডেঙ্গু হয়েছিল আমার তো Under weight ছিল বলে ডাক্তার আমাকে বলেছিলো যে দুটো করে ডিম আর তিন লিটার জল আর একটু কলা মানে স্বাস্থ্যবান খাবার খেতে মানে Bread butter পারলে তুই ফ্যান ভাতও খা মানে শরীরটা একটু Weak হয়ে আছে তো তুই একটু Strong হবি তো ইয়ে কি বলে তুই যে এই ডেঙ্গু থেকে উঠলি শরীর এখন কেমন আছে আগের থেকে Better আছে রে কিন্তু কি বলতো যতই যাই হোক অনেকটা সময় ধরে আমার এরকম হতে না অনেকদিন ধরে খুবই অসুস্থ Feel করছিলাম ভীষণ Low feel হচ্ছিলো আর বাড়িতে টানা এক সপ্তাহ Bed rest ব্যাপারটা কাজ ওয়াজ ছেড়ে দিয়ে বাড়িতে থাকাটাও একটুখানি মানে Mentally ও খুব Depressed হয়ে পড়ছিলাম জানিস তো সারাদিন বাড়িতে থেকে থেকে কারণ বাড়ির পরিস্থিতিটাও ভালো ছিল না আর এমনি কি বলতো কাজে ওয়াজে গেলে তও মন ভালো থাকে Or else নালে না ভীষণই Problem হয় ভীষণই আর ইদানিং Depression এরও তো কত প্রব্লেম হচ্ছে শুনছিসই তো

হ্যা আর আমার যে দিদা আছে না দিদার এই